আর যদি এই রকম গ্রীষ্ম কালে যদি এই রকম পুজো হয়ে থাকতো তাহলে খুবই অসুবিধা হতো সবার ক্ষেত্রে কেননা একটা মন্ডপে যদি ঠাকুর একটা যদি অনেক লোক দেখতে যায় তাহলে খুবই অসুবিধা হবে হয়তোবা এত প্রচন্ড পরিমানে ঘাম হবে সেই সময়ে গরমের সময় এমনিও ঘাম হয় আর তার সাথে সাথে যদি এত মানুষ একি জাগায় থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যাবে তো শরৎ কালে পুজোটা হওয়াতে খুব ভালই লাগলো আর তার সাথে সাথে তো এই যে তোমার শীতকাল ভাল লাগে শীত কালে তো বিভিন্ন ধরণের অনুষ্ঠান হয়ে থাকে বাঙালির অনুষ্ঠানের অনেক ধরণের পিঠা পুলি তৈরী করা হয় বা বিভিন্ন ধরণের মেলা আরো হয় শরৎ কালের সময়ে কিছু কিছু জায়গায় হয় আবার শীতকালে প্রায় বেশিরভাগ জায়গাতেই তার সাথেসাথে এই বসন্তের সময়ে সরস্বতী পূজো হচ্ছে বা বসন্তের সময়ে চতুর্দিক সবুজ নতুন করে আবার তৈরী হচ্ছে গাছগুলোতে সবুজ পাতা ভরে যাচ্ছে তো এইটাও খুব দেখতে সুন্দর শীতের পরে আস্তে আস্তে যখন পাতাগুলোতে নতুন পাতা জন্মাতে থাকে তো সবুজ পাতা একদম কচি পাতা সেগুলো দেখতেও খুব ভালো লাগে হ্যা এই তোমার শীতকালে সময় মনেকর পিঠাপুলির অনেক জায়গায় মেলা হয় তারপর বইমেলা হয় অনেক বাড়িতে বাড়িতে পিঠাপুলি উম তৈরী করে তারপরে সরস্বতী পুজো নবান্ন বলে একটা উৎসব আছে এটা শীতে হয় এটা বাঙ্গালীদের একটা খুব বড় উৎসব আহ এই সময়ে অনেক মানে নতুন ধান সবারই বাড়িতে উঠে হ্যাঁ সেটা তো নবান্নের সময় সবাই আগে একসাথে হতো বা আগে সেই রকম ধান চাষ করা হতো বা বিভিন্ন নতুন নতুন ধানের চাষ করা হতো সেই সময়ে সব

কথাগুলো শুনেছি নবান্ন নিয়েও অনেক ধরণের আগ্রহ ছিল যে হ্যাঁ কিরকম হয় কি না হয় এখন বেশির ভাগ মানুষই শহরে থাকাতে আর সেই নবান্ন সম্পর্কে অতটা ধারণাও থাকে না কিন্তু আমি যখন বাইরে ছিলাম বাইরে ওদের যেই অনুষ্ঠান হয় নবান্ন অনুষ্ঠান একেক রাজ্যের নবান্ন অনুষ্ঠান একেক সময়ে হয়ে থাকে একেক ঋতুতে হয়ে থাকে তো সেটাও খুব ভাল লাগে ওদের নবান্ন অনুষ্ঠানে ওদের নবান্ন অনুষ্ঠানে যেরকম নতুন ধান দিয়ে এমনভাবে চাল গুলো দিয়ে ভাত রান্না করেছে যে একদম পুরো মিষ্টি মিষ্টি করেছে বা নতুন ধরণের কিছু রান্নাও দেখা গেছে তাদের নবান্ন অনুষ্ঠানে আর আমাদেরও নবান্ন অনুষ্ঠানে বিভিন্ন নতুন নতুন ভাতের পায়েস করা হয় বা চাল দিয়ে পায়েস করা হয় সেটাও খুব ভাল লাগে

সূর্যের আলোটা পরে আহ তখন মনে হয় যেন একটা আহ ফুর্তির একটা আমেজ মানে শরীলে যখন আহ সূর্যের আলোটা পরে তখন একটা ফুর্তির আমেজ হ্যাঁ সে তো অবশ্যই শীতকালে যেরকম সকালবেলা হয়তোবা একদম চতুর্দিক কুয়াশাতে ভোরে গেছে কিছুই দেখা যাচ্ছে না যখন রোদ্দুরটা উঠছে তখন একদম পরিষ্কার জাস্ট মনে হচ্ছে যেন একদম সবকিছুতে সুন্দরভাবে দেখা যাচ্ছে বা এই কুয়াশার মাঝখানে যখন সূর্যটা উঠছে তখন চতুর্দিকটা দেখতে সুন্দর লাগছে আর সকালবেলা যখন হাটতে যাওয়া হয় শীতকালে তো বেশিরভাগ মানুষ হাটতে বের হয় তো সেই সময়ে যখন একদম চতুর্দিক অন্ধ থাকে অন্ধকার থাকে বা চতুর্দিক কুয়াশায় ভরে থাকে সেই সময়ে সবাই হাটতে বের হলে একটু শরীর চর্চাও করা হয় তার সাথে সাথে ভালও লাগে মনও ভাল থাকে কেননা গরমের সময় এতটা প্রচন্ড পরিমানে গরম থেকে থাকে সেই সময় যখনই সূর্য উঠে না কেন খুবই অদুবিধ হয়ে যায় হাঁটাচলা করার জন্য বা ব্যায়াম করার জন্য তো শীতকালটা ব্যায়াম করার জন্য খুব উপযুক্ত সময় সেই সময়ে সূর্য সেই রকম তাপ থাকে না বা সূর্যেরও সেই রকম গরমটা থাকে না তো হাঁটাচলা করতেও ভালো লাগে বা অনেক দূর অব্দি হাঁটাচলাও করা যায়

মিষ্টি হাওয়া বয়ে আসে তো সে হওয়াটা আহ করতে আহ অনেক মানুষ ফাঁকা মাঠের দিকে বা রাস্তার দিকে হাটতে যায় আহ কলেজে ওই গ্রীষ্মের ওই ভোরের হাওয়াতে হাটতে গেলে বা হওয়াটা গায়ে লাগলে খুব মানে মন ভাল হয়ে যায় আর এই শীতের সময় অনেকে সবাই বিকেলে হাটতে যায় শীতের সময় তোমার আহ অনেক জায়গায় ঘুরতে গিয়ে বন্ধুদের সঙ্গে আহ আগুন জ্বালিয়ে হাত ছেকা ঠান্ডাতে তারপরে এখন শীতের সময় খেজুরের রস পাওয়া যায় হ্যাঁ এটা ভাল বলেছ যে শীতের সময় খেজুরের রস পাওয়া যায় বা খেজুর গুড় দিয়েও অনেক রকম পিঠা তৈরী করা হয় কেননা আগে তো খেজুর গাছ প্রচুর পরিমানে ছিল শীত কালে দেখাও যেত বা বিভিন্ন জায়গায় গেলে দেখাও যেত এখন আস্তে আস্তে বাড়িঘর হয়ে যাওয়াতে সেই খেজুর গাছও দেখা যায় না বা খেজুরের রসও সেই রকম পাওয়া যায় না

এইরকম ভাল কিছু পাওয়া যেত খেজুরের রস পাওয়া যেত ভাল বা তালের রস পাওয়া যেত সেই গুলো পাওয়া যায় না এখন আর সেও তো হয়তোবা পিঠে পুলি বানাচ্ছে কিন্তু সেই রকম ভাবে যা যা জিনিস দেওয়ার বা ভাল যেই জিনিসগুলো দেওয়ার সেই গুলো হয়তো বা দিতে পারছে না খেজুরের গুড় যে দেবে ঠিকঠাক মত সেই গুলো দিতে পারছে না

আর তোমার আহ খেজুরের রস এখন আহ অতটা আহ পাওয়া যায় না তোমার উম মানে অনেক কিছুতে ভেজাল মেশানো হয় অনেক কিছু দিয়ে তৈরী করা হয় আহ উহ অর্ধেক সানি ওতে চিনি মেশানো পিওর যে খেজুর গুড় সেটা পাওয়া না অর্ধেক চিনি মেশানো থাকে হ্যাঁ এ অনেক রকম সমস্যাও হয়ে থাকে আর তার সাথে যখন এই কোভিডের সময়ে যখন দেখা গেলো যে মানুষ অত বাইরে বের হচ্ছে না বা প্রকৃতি একটু নিজেকে সাজিয়ে নিতে পারছে সেই সময়ে অনেকটা ভাল হয়েছে অনেকটা প্রকৃতি বলতে গেলে সুস্থ্যই হয়েছে কেননা মানুষ অত কলকারখানায় যেত না বা অত ধোয়ার পরিমাণও কমে গেছিলো গাড়ি ঘোড়াও অতটা চালাতো না তো সেই সময়েও বৃষ্টি ঠিকঠাক মত হতো বা শীতটাও ঠিকঠাক মত হতো বা এই যে শরৎ বা বসন্ত বা বর্ষার কথা বলা হচ্ছে সেই গুলো ঠিকঠাক মত ঋতুগুলোও ঠিকঠাক মত ছিলো সময় মত বর্ষাও হতো বা সময় মত গরম ও ছিলো যে কটা মাস গরম থাকার সে কটা মাসই গরম ছিলো মাঝখান দিয়ে অন্য ঋতুতে হয়তোবা গরম টা প্রভাব ফেলছে না কিন্তু এখন যখন আস্তে আস্তে কোভিডের লকডাউন টা শেষ হয়ে গেছে মানুষ যখন আবার বাইরে বেরোতে শুরু করেছে কলকারখানা যখন আবার খুলছে তো সেক্ষেত্রে আবারো ঋতুরও পরিবর্তন হচ্ছে তার সাথে সাথে গরমের ভাবটাও বেড়ে যাচ্ছে এই শীতের সময়ে দেখা যাচ্ছে যে শীত পড়ছে কয়েকদিন হয়তোবা তার মাঝখানে আবার এমন প্রচন্ড গরম হচ্ছে যে অসুবিধা হচ্ছে সবার হ্যাঁ কোভিডের সময় তোমার শীতের আহ শীতটাও ঠিকভাবে পড়েছিলো গ্রীষ্মটাও ঠিকভাবে পড়েছিলো এমনকি উম শীতকালে আহ দুই একদিন বৃষ্টিও হয়েছে হ্যাঁ তার ফলে আরও বেশি শীত পড়েছিল

সেরকম বৃষ্টি হয়নি তো তাদের ফসল চাষেরও খুব অসুবিধা হয়েছে হয়তোবা যেরকম ধান চাষ করা হচ্ছে সেরকম ধান চাষ করা করতে পারছে না উৎপাদন করতে পারছে না বিভিন্ন যে ফলমূলগুলো চাষ করতে হবে বা করা দরকার ওই সময়ে ওই ঋতুতে ঐসব ফলগুলো চাষ করা হয় সেগুলো করা সম্ভব হয়নি আবার দেখা গেলো যে হয়তোবা ধান চাষ করেছে

ঋতুতে বৃষ্টি হবে বা এই সময়ে এই সময়ে শীত পরবে সেটা এখন ঠিকঠাক মত বলা যাচ্ছে না না মানে যে এই শীতেই শীত হবে বা গ্রীষ্মতে গ্রীষ্ম হবে আহ বর্ষাতে বৃষ্টি পড়বে আহ তেমন কিছু মানে ঠিক আহ বলা যায় না মানে কখন কি হচ্ছে কেউ জানে না আহ গ্রীষ্মের সময় তো তোমার অনেক রকম ফল পাওয়া যায় যেমন তোমার তরমুজ কাঁঠাল জাম হ্যাঁ সেতো পাওয়া যায় কিন্তু আস্তে আস্তে এই রকম যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে ঋতুগুলোর যা অবস্থা হচ্ছে তাতে সত্যিই ফল মূলগুলো যেই বাজারে যেই যেই ফলগুলো পাওয়া যেত আস্তে আস্তে সেগুলোও হয়তোবা পরিমাণটা কমে যাচ্ছে সেক্ষেত্রে ফলের দামও বেড়ে যাচ্ছে বা যেই ভালো ফলগুলো পাওয়ার কথা ছিল এখনতো বিভিন্ন ধরনের ভেজাল রয়েছে যেহেতু কথা বললে বা খেজুর রসের কথা উল্লেখ আছে ভেজাল রয়েছে তার সাথে সাথে দেখা যাচ্ছে এই রকম বৃষ্টিও ঠিকঠাক মত হচ্ছে না আবহাওয়ার অনেক পরিবর্তন হচ্ছে সেই জন্যে ফলেও বিভিন্ন ধরনের হয়তোবা প্রবলেম থাকছে সেই আরকি মানে তোমার এখন আহ কোভিডের পর আহ অনেক সবজি বা ফল বল অনেক আহ পাওয়া যাচ্ছে না তো সবজিগুলোও উম আরও আরও তাড়াতাড়ি পাকানো যায় বা তাড়াতাড়ি বিক্রি করা যায় তারজন্য অনেক কেমিক্যাল দিয়ে তাকে আহ করা মানে পুস্টালো করা হচ্ছে টালেও তাই করা হচ্ছে হ্যাঁ সে তো অবশ্যই এই রকম বিভিন্ন যেই ঋতুগুলোর কথা বলা হলো সেই সময়ে যদি সেইগুলো না হয়ে থাকে বা ঠিকঠাক সময়ে যদি বৃষ্টিও না হয় বা শীত না পরে সেই সময়ে বিভিন্ন ভাবে অসুবিধা হয়ে থাকে তো যাইহোক এনিয়ে তো অনেকটা কথা হলো যা ভালই লাগলো তোমার সাথে কথা বলে আর তুমিও দেখো যে অনেকদিন পরে এই ঋতুগুলো নিয়ে কথা বলাতে অনেক ধরণের স্মৃতিও ফুটে উঠেছে বা স্কুলে থেকে আমরা কি করেছি বা স্কুলের সময়ে এই বর্ষা কালে কি করেছি এতদিন তো কথা বলাও হয়নি কারো সাথে সেরকম ভাবে তো এখন কথা বলে সেই আস্তে আস্তে সেই ঋতুগলো সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতাও হচ্ছে বা স্মৃতিগুলো ফিরে আসছে আস্তে আস্তে ভালই লাগলো কথা বলে অনেকটা তোমার সাথে যাইহোক আবার কথা বলবো তোমার সাথে তো ভালো থেকো আচ্ছা তুমিও ভাল থেকো খুব ভাল লাগলো কথা বলে তোমার সঙ্গে হ্যাঁ ঠিক আছে নমস্কার শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বাংলা ভাষা নিয়ে যারা প্রাণ দিয়েছিল তাদেরকে শ্রদ্ধা জানাই, আজকে আমাদের topic যেটা সেটা হচ্ছে যে এই যে যারা বাংলা ভালোবাসে যাদের ইংরেজিটা ঠিক আসে না তারা বাংলা ভাষা নিয়ে লেখালেখি করে আদৌ উপার্জন করতে পারবেকি না, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যে বাংলায় লিখে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 আপনি এই বিষয়ে অর্থাৎ লেখালেখি করে কিভাবে অর্থ উপার্জন করা যায় সেটা নিয়ে কিন্তু অনেক রকমের content কিন্তু হিন্দি বা ইংরেজিতে available রয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে সেইগুলো মূলত ওই ভাষা oriented যেমন ধরুন আপনি ইংরেজিতে লিখতে চান তাহলে ইংরেজিতে already অনেকগুলো freelancer website রয়েছে freelancer দের যারা hire করে অনেক content writing website রয়েছে গোটা বিশ্ব জুড়েই ইংরেজি চলছে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 ইংরেজি ভালো হলেও আপনার বাংলা লিখতে ভালো লাগে, আপনি বাংলায় comfortable আপনার মাতৃভাষা তাহলে আপনি কোথায় কোথায় যাবেন কারণ বাংলায় লিখলে না সেই অর্থে ওই ধরনের যে freelancer hire করার website গুলো যে আছে সেখানে প্রথমত আপনার অর্থ পাওয়ার chances কম দ্বিতীয়ত আপনি অর্থ পেলেও আপনার কাজের সুযোগ কম হবে তাই আমরা আজকে সেরকম ছটা উপায় নিয়ে এসেছি যে ছটা উপায় নিয়ে যদি আপনি বাংলা লিখতে ভালোবাসেন এবং যদি আপনি বাংলা লেখাটা নিয়ে একটু পরিশ্রম করতে ভালোবাসেন তাহলে কিন্তু আপনি অর্থ উপার্জন কেবলমাত্র নয় আপনি সংসার চালাতে পারবেন অর্থাৎ সেটা একটা extra income না এটাই মূল income বা জীব জীবিকা শক্তি যে generate করার মতোই একটা অর্থ দেবে আপনাকে এবং সেটা যথেষ্ট ভালো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 ক্রমশ চল বাড়ছে শুরুতে যখন internet ছিল আপনারা অনেকেই জানেন যে বাংলায় সেই অর্থে আহ কোন ছিল না আমি আমি বলছি দু হাজার চোদ্দ পনেরর কথাতেও যদি আপনি বাংলায় লিখে Google এ search করতেন তাহলে দেখতেন সেই অর্থে কোন revert নেই এখন বাংলায় লিখে আপনি Google এ search করুন বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং আপামর গোটা বিশ্বে বাঙালির দৌলতে আপনি কিন্তু প্রচুর বাংলা content পেয়ে যাবেন আপনি বাংলায় যদি কোন কিছু জানতে চান আপনি Google এ সেটা search করেন

যে সমস্ত সংবাদপত্রগুলো বাংলা লেখকরা কোথায় চাকরি পাবে যেখানে সংবাদপত্র আছে সেখানে চাকরি পেতো, যেকোনো books books publishing house সেখানে চাকরি পেতো কিংবা আহ অন্যান্য articles লেখা হয়

খবরের কাগজগুলো আছে সে সমস্ত খবরের কাগজগুলো পর্যন্ত এখন তাদের digital version টা বার করে দিয়েছে এবং সেই digital version টাতে কিন্তু এখন প্রচুর ছেলেমেয়ে চাকরি করছে। তাই content writing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 বিভিন্ন article লিখে আপনি অর্থ উপার্জন করতে পারেন এবং content writing এ যদি আপনার দক্ষতাটা stock market বলবো বা Business world বলব বা economics বলবো গোটা পৃথিবী এবং দেশের ইচ্ছা থাকে বা আপনার দক্ষতা থাকে তাহলে কিন্তু এই content writing এর job আমরাও দিতে পারি কারণ আমাদের নিজস্ব app Digit Invest bengali তে আমরা content writer নিচ্ছি সেখানে আমাদের দক্ষ Reporter বা দক্ষ content লিখতে পারে article লিখতে পারে এরকম মানুষের প্রয়োজন আছে যারা দেখছেন তাদের জানাচ্ছি Digit Invest Bengali কিন্তু এমন একটি App যেখানে আপনারা বিজ্ঞাপন ছাড়াও শুধুমাত্র Business world এর খবর পাবেন এখানে আপনাদের সেন্ট concentration নষ্ট করার মত কোন খবর থাকবে না খবর থাকবে কি share market এ কি হলো পৃথিবীর অর্থনীতিতে কি হলো এবং গোটা পৃথিবীর নীতি কোন দিকে যাচ্ছে এবং তার সাথে আপনার জীবনের এই অর্থনীতির প্রভাব কি পড়ছে এবং আপনি বিভিন্ন stocks কিংবা Mutual Fund এর নিয়মিত update বা খবর এখানে পেতে পারবেন জেনে রাখবেন যে stock market বা mutual fund এ কিন্তু Knowledge টা সবথেকে বেশি দামি কারণ Knowledge এর উপর নির্ভর করছে আপনি কতটা অর্থ উপার্জন করতে পারবেন গোটা বছরে Digit Invest এর subscription charges মাত্র দুইশ নিরানব্বই টাকা নয়শনিরানব্বই ছিল কিন্তু আমরা কমিয়ে দুইশ নিরানব্বই রেখেছি Link Description এ দেওয়া রয়েছে সেটা থেকে কিন্তু Install করে আপনারা কিন্তু Digit Invest

খোলা থাকে সেখানে আপনি কোন কোন demat company থেকে Deamt account খুলতে পারেন সেটার জন্য আপনি কিন্তু Digit Bengali তে যেতে পারেন বিভিন্ন কোম্পানির option রয়েছে সুবিধা অসুবিধা আছে সেগুলো ওখানে Mention রয়েছে Demat account খোলার জন্য যদি এখন আপনি Digit Invest Bengali তে যান সে ক্ষেত্রে কোন টাকা লাগবে না আর খবর এবং course গুলো জানার জন্য টাকা লাগবে সেটা দুইশ নিরানব্বই টাকা মাত্র গোটা বছরের আর যদি আপনি content লিখতেও চান

দেখুন এই Digital Media site গুলো কি করে আপনার থেকে content নিয়ে তারা digitally publish করে, আপনি যদি মনে করেন তাহলে আপনি নিজে কিন্তু সেই লেখাটা লিখে আপনি আপনার নিজস্ব website এ Publish করতে পারেন এবং সেখান থেকে Google Advertisement power পদ এখন বিভিন্ন advertising এখন Digital Media তে Available আছে সেগুলো মারফত আপনি কিন্তু অর্থ উপার্জন করতে পারেন Blog site থেকে আমি কেন বলছি দেখুন Blog site এর মধ্যে যেরকম অনেক গুলো site আছে যেগুলোতে আপনি নিজের website বানাতে কোন খরচা লাগবে না আর এমন website আছে যেগুলোতে নিজের website বানাতে ওই বারশো তেরশ থেকে দু আড়াই হাজার টাকার মধ্যে গোটা বছরের charges হয়ে যাবে অর্থাৎ ধরুন word press meet এখানে ধরুন দু আড়াই হাজার টাকার মধ্যে গোটা বছরের আপনি একটা নিজস্ব blog site করতে পারবেন যেখানে আপনি আপনার blog গুলো লিখবেন, blog মানে যে content বা article লেখা সেগুলো publish করবেন এবং সেখানে আপনি সুন্দর করে Search Engine Optimization মানে আপনার লেখাটা Google এ search করলে পাওয়া যাবে সেরকম ভাবে সাজাবেন পরে কোন episode এ সুযোগ পেলে আমি আপনাদের সেগুলো বুঝিয়ে দেব বা আপনারা নিজেরাও একটু youtube বা ওই সমস্ত website থেকে খুলবেন সেখানে help গিয়ে দেখতে পারেন এবং সেই যে website এ আপনার যে লেখা রয়েছে তার মাঝখানে আপনি Google এর adsense দিয়ে দেবেন Google এর adsense যত আপনার লেখা মানুষ পড়বে তত আপনি অর্থ উপার্জন করতে পারবেন মোটামুটি বাংলাতে আপনার যদি লেখা বা আপনার Website টোট total ধরুন কম করে হলেও যদি এক লক্ষ view হয় তাহলে আপনি সাত থেকে আট হাজার টাকা মতন পাবেন তাহলে আপনি যদি মনে করেন কারণ under এ চাকরি করবেন না আপনি নিজে নিজে করবেন তাহলে কিন্তু আপনি এই log in করতে পারেন এবং এখন login শুরু করতে গেলে একদমই সেই অর্থের খরচা নেই দু আড়াই হাজার টাকা থাকলেই হবে এবং কিছুদিন যাবত ধৈর্য থাকলেই হবে এবং একদম মনে করবেন না যে বিশাল Technical knowledge দরকার হয় আপনি যে কোন Blogging website খুলে সেখানে সামান্য payment করে তারা step by step guidance দিয়ে দেয় সামান্য knowledge internet surfing করতে পারলে যেরমভাবে facebook কিংবা youtube এ account করে দেব ওরকম ওইটুকু জানতে পারলে একটু ধৈর্য দিতে পারলে কিন্তু নিজের Blogging site হয়ে যাবে। তৃতীয়ত আসছি যে social media তে personal promote করা এগুলো না কোন youtube আপনাকে বলবে না এগুলো আমি নিজের ব্যক্তিগত চোখে দেখে আপনাদের বলছি আমি আমার নাম করে বলতে অসুবিধা নেই আমি বলছি আপনাদের যে বিভিন্ন profile আছে যারা খুব সুন্দর সুন্দর লেখা লিখতো নিজেদের আহ profile এ অর্থাৎ আপনি বাংলা লিখতে ভালোবাসেন আপনি দু চারটে খুব সুন্দর সুন্দর লাইন লিখলেন ছোট ছোট করে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

আস্তে ধীরে আপনার একটা follower বাড়তে লাগলো তারপর যেটা হয় যে একটা time কুড়ি ত্রিশ হাজার follower হয়ে যাওয়ার পর আপনার একটা popularity বেড়ে যাবে আপনার মুখটা মানুষ চিনে যাবে তখন কিন্তু আপনাকে বিভিন্ন জায়গা থেকে কখনো কোন production house কখনো কোন বিভিন্ন অনুষ্ঠান সেই সমস্ত জায়গা থেকে কিন্তু ডাক পড়তে পারে এবং আপনার কাছে বাংলা ভাষা নিয়ে কাজ করার অনেকগুলো দার খুলে যেতে পারে আপনি search করে দেখবেন অনেক লেখক এভাবে কিন্তু উঠে এসেছে. infact এখন লেখকেরা এভাবেই উঠে আসছে এবং এই follower হওয়ার পর বিভিন্ন publishing houseeven যারা রয়েছে তারা চলে যাচ্ছে এদের কাছে এবং তাদের কাছে গিয়ে তারা approach করছে যে আমাদের জন্য একটা বই লিখে দিন বা ইত্যাদি ইত্যাদি আমার অনেক পরিচিত রয়েছে যারা এরকম ভাবে সুন্দর সুন্দর লেখা লিখছে এবং সেখান থেকে কিন্তু তাদের অনেক follower ত্রিশ-চল্লিশ হাজার পর্যন্ত follower রয়েছে তো এইটা আপনি অবশ্যই করতে পারেন যদি হাতে আপনার social media থেকে তো অনেক কিছু সময় নষ্ট করেন কিন্তু নিজের creative line চারিদিকে যেটা দেখছেন সেটা যদি আস্তে আস্তে লিখতে আরম্ভ করেন দেখবেন ভবিষ্যতের একটা দরজা খুলে যাচ্ছে মনে রাখবেন সেটাও কিন্তু আপনাকে বাংলা লেখার দক্ষতাই দেবে। পরবর্তী আসছে যে social media page আমার বন্ধু আছে কিয়তপ্রসাদ ওদের ইচ্ছে করে page আজকে এক মিলিয়ন plusreach এবং আপনি হিন্দিতে মানে হিন্দি বা ইংলিশ দেখবেন আরবি distance media এদেরও প্রায় কয়েক এরা কি করছে এরা বিভিন্ন quotation বাংলায় একটা quotation মানে quotation দিয়ে একটা page ছিল বাউন্ডুলে বলে আমার খুব পছন্দের ছিল এরা বিভিন্ন ছোট ছোট quotation post বানিয়ে সেগুলো share করছে এখন কি হয় যে আপনি যদি social media page মারফত আপনি বিভিন্ন quotation বা আপনার ভাললাগা কোন কথাবার্তা share করতে থাকেন সেই তখন সে page টা ক্রমশ like বাড়তে থাকে

ওদের আর একটা page রয়েছে বিভিন্ন page ও রয়েছে বাংলাতে এরকম অনেক page রয়েছে তো আপনার page র যখন এরকম like ক্রমশ বেড়ে যাবে পাঁচ লাখ ছয় লাখ কিংবা এক মিলিয়ন হয়ে যাবে তখন বিভিন্ন ধরণ promotion র জন্য বিভিন্ন corporate house বিভিন্ন cinema আপনার কাছে কিন্তু নিজে নিজে যোগাযোগ করবে যে আপনার page মারফত তাদের যে product আছে বা cinema আছে সেগুলোকে promote করার জন্য এবং আপনি বিভিন্ন ভালো ভালো জায়গায় invitation ও পাবেন। এবং এই promotion র জন্য কিন্তু সত্যি কথা বলতে অনেক টাকা পাওয়া যায় জেনে রাখবেন যে কোন creative artist র তাদের পয়সা কিন্তু মূলত আসে sponsorship থেকে এই sponsorship পেতে গেলে কিন্তু একটা reach লাগে আর reach টা আপনাকে পেতে বাংলা ভাষার প্রতি একটা ভালোবাসা, পাঁচ নম্বর point যদি এত কিছু social media তে আপনি করতে ইচ্ছুক না থাকেন বিভিন্ন জায়গায় proof check র জন্য কিন্তু এখন কর্মী নেওয়া হচ্ছে দক্ষ কর্মীকে বাংলা ভাষা তে আপনি যদি proof check করতে পারেন কারণ জানবেন এখন বড় বড় media গুলো একটা সমস্যায় ভুগছে সেটা হচ্ছে যে যে content টা লেখা হচ্ছে সে content টা তো কেউ লিখল কেউ হাতে করে লিখছে বা computer এ লিখছে কিন্তু তার লেখার সময় হয়তো অনেক বানান ভুল থেকে যাচ্ছে সেজন্য free book publishing house বলুন বা Digita কে বলুন আপনি লিখ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

দিনের শেষে সব থেকে best option Group publishing কোন নিজস্ব আহ Group publishing house গুলো করতে পারে এখন আপনি ধরুন আপনার বইটা ছাপিয়ে আপনি যদি amazon বা বিভিন্ন website মারফত

আরো অনেক লেখক রয়েছেন বিনোদ ঘোষাল বা এদেরকে দেখুন এরা কিন্তু লিখে খুব সুন্দর ভাবে জীবিকা চালাচ্ছেন। তাই আহ একদমই মনে করবেন না বাংলা জানি বলে হে আমার অনেক কম হয়ে গেল। ইংরেজি জানলে ভালো হতো না এখন বাংলা তেও এখন অনেক scope খুলে গেছে, মাতৃভাষা দিবসে আরো একবার শুভেচ্ছা জানাই এবং মাতৃভাষার যদি আপনি উদযাপন করতে চান মাতৃভাষাকে গায়ে মেখে যদি আপনি সারা জীবন কাটাতে চান তাহলে এই ছটা উপায় অন্তত আমার মনে হয় আপনার ক্ষেত্রে কাজে দিতে পারে, video এখানে শেষ করব শেষ করার আগে আমার একটা গানের channel রয়েছে আমি সেখানে

ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। বাসার সবাই ভালো আছে?

তো ভাই আজকে আসলে একটু সমস্যায় পড়ে আপনাকে phone দিয়েছিলাম আর কি, কি সমস্যা ভাই বলেন দেখি আপনার সমস্যার সমাধান করতে পারি কিনা।

তো অল্প কিছু টাকা-পয়সার দরকার ছিল দিতে পারবেন নাকি ভাই? কত টাকা ভাই? ভাই তাও হাজার পাঁচেক। হম দেওয়া সম্ভব ভাই আমার তো মনে করেন যে bank এই যে account ছিল তাতেই বেশ কিছু টাকা জমা আছে সেখান থেকে তুলে দিতে হবে কিন্তু বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা জানেন তো আজকাল bank যে টাকা পয়সা নাই

হ্যাঁ যদি bank কে টাকা পয়সা থাকে তাহলে তুলে ফেলেন তাই নাকি ভাই? এখনই কি তুলে ফেলবো কি ভাই নাকি কিছুদিন অপেক্ষা করব? আচ্ছা তাহলে পরিস্থিতিটা আপনাকে আরেকটু বুঝতে হবে প্রমাণসহ হ্যাঁ ভাই ভালোমতো আমি তো আসলে পরিস্থিতির ব্যাপারে খুব বেশি কিছু জানিনা কি পরিস্থিতি ভাই একটু শোনান দেখি আমাকে, আচ্ছা এই যে এগারোই january প্রথম আলোতে একটা খবর বের হয়েছিল যে bank টাকার সংকট এটা কি দেখেছেন ভাই আপনি? তাই নাকি কি বলেন আমি তো এরকম খবর শুনি নাই এমনিতে গত কয়েক মাস ধরে পত্রিকায় বা খবরে দেখতেছি যে dollar এর সংকট হয়ে গেছে এখন কি টাকারও সংকট হয়ে গেল নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ ওই রকম type মনে করেন টাকা সংকটের বেশ কিছু কারণ আছে। এক number কারণ যেটা সেটা হচ্ছে আমানত কম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা আমানত কম হচ্ছে কেন মানুষ কি bank থেকে টাকা পয়সা উঠায়ে নিচ্ছে নাকি ভাই সব?

হ্যাঁ হ্যাঁ ভাই তা তো মোটামুটি জানি। তো এখন bank থেকে টাকা কমে যাচ্ছে কেন ভাই?

ভালই সুদ দিত মনে করেন যে এক হাজার টাকার জন্য আপনাকে দিত প্রায় বারোশো টাকা কিন্তু এখন কমতে কমতে প্রায় চলে এসেছে আটশষাট টাকা তাহলে কতখানি কমে গেছে মনে করেন ঠিক এসব কারণেই মানুষ আমানত না রেখে ওই টাকা ব্যবসা-বাণিজ্যে খাটিয়ে ফেলার চেষ্টা করছে। হ্যাঁ ভাই বুঝতে পারলাম আস্তে আস্তে কিন্তু bank এও ওই সুদের হার কিন্তু কমে যাচ্ছে ভাই তাই না? হ্যাঁ সুদের হার বার মানে সুদের হার কমেছে যারা আমানত করতেছে শুধুমাত্র তাদের জন্য কিন্তু bank কিন্তু bank কিন্তু চড়া সুদে আপনাকে টাকা ধার দিচ্ছে। আপনার কাছ থেকে দশ শতাংশ হারে bank সুদ গ্রহণ করতেছে অথচ আমানতকারীকে এক শতাংশ দিচ্ছে হ্যাঁ ভাই ঠিকই বলেছেন এটা অবশ্য আমি খেয়াল করেছি আসলে যে ইদানিং bank টাকা পয়সা কমে যাওয়ার কারণে bank যাদেরকে ঋণ দিচ্ছে তাদের কাছ থেকে সুদের পরিমাণ বেশি নিচ্ছে কিন্তু যারা bank টাকা রাখতেছে তাদেরকে দিচ্ছে কম এর কাহিনী কি ভাই বুঝলাম না তো। এর ভেতরে বেশ কিছু কাহিনী আছে প্রথমে আপনাকে বুঝতে হবে যে

ও আচ্ছা। money market money market সম্বন্ধে কিছুটা জানি capital market জিনিস টা কি একটু যদি ভাই বুঝাইয়া বলতেন? মনে করেন অল্প সময়ের জন্য bank যে টাকাটা ধার দেয় তাকে বলে money market আর দীর্ঘ সময়ের জন্য bank যে টাকাটা ধার দেয় তাকে বলা হয় capital market । এখন money market এর ভিতরে আবার call money ও আছে সব থেকে যেটা কম সময়ের মধ্যে আপনাকে bank সুদ গ্রহণ করে সেটাকে বলে call market । এটা এক রাতেরও হতে পারে ও তাই নাকি এরকম তো কখনো শুনি নাই। তারপর, হ্যাঁ এটা মনে করেন যে এই যে শুধু এক রাতের ভেতরে আপনার টাকার সুদ এটা bank নিচ্ছে এটা বিভিন্ন উপায়ে নিয়ে থাকে যেমন মনে করেন যে share market এখানে bank যে শেয়ারগুলো কিনছে আপনার কাছে বিক্রি করছে সামান্য কিছু লাভের আশায় এটা মনে করেন যে আপনার money market । আর capital market হচ্ছে bank সরকার কর্তৃক আপনার নিকট যে price bond তারপর মনে করেন যে আহ ঋণ এগুলা দিকে থাকে দীর্ঘ সময়ের জন্য সেটাকে বলে capital market ও আচ্ছা। এখন bank আপনার কাছে যে টাকাগুলো দিচ্ছে বেশিরভাগই চলে যাচ্ছে capital market এ। money market তারা কম টাকা দিচ্ছে। যার জন্য দীর্ঘ সময়ের জন্য টাকাটা বসে যাচ্ছে বুঝতে পারছি ভাই বুঝতে পারছি এখানে আসলে অনেক বোঝার আছে ভাই এই যে টাকাগুলা ভাই ব্যবহার হচ্ছে না এটার কারণে অর্থনীতিতে ক্ষতি হচ্ছে নাকি? অর্থনীতিতে বর্তমান অর্থনীতি একটু ক্ষতিগ্রস্ত হলেও ভবিষ্যৎ অর্থনীতি আবার উজ্জ্বল কিন্তু এখানেও একটা ব্যাপার আছে ভাই, কি সেই ব্যাপার ভাই? জনগণের ভোগান্তি কারণ দীর্ঘমেয়াদি জনগণ bank র কাছে ঋণগ্রস্থ থাকিতেছে এবং bank এ সুদ প্রদান করতেছে আসল টাকা তো আটকে থাকতেছে তো এই যে দীর্ঘ সময় যাবত জনগণ যে সুদ প্রদান করতেছে জনগণের তাতে ভোগান্তি হচ্ছে। তাতো ঠিক ভাই তাতো ঠিক। এদিকে আরেকটা জিনিস শুনলাম ভাই। সেটা হচ্ছে ইদানিং নাকি অনেকেই bank থেকে যে ঋণ নিচ্ছে ঋণ নিয়ে নাকি টাকা পরিশোধ করছে না এটা কি আপনি শুনছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটাও একটা বড় কারণ bank দেওলিয়া হয়ে যাওয়ার। কিন্তু এই যে টাকাগুলা পরিশোধ হচ্ছে না এটাও কিন্তু bank আপনার আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে